খেলছে, হ্যাঁ ভালোই খেলছে দুজনে. হ্যাঁ তারপরে হয়তো ও কিছুদিন পর হয়তো এই series টা শেষ হলো, এখন হয়তো মনে হয় তোমার অ্যাঁ T twenty series শুরু হবে New Zealand এর সঙ্গে হয়তো সেই captain তো মনে হয় Hardik Pandey যতদূর সম্ভব শুনলাম. খুব একটা ভালো উম allrounder, all rounder batsman Hardik Pandya ওকে কে হয়তো দলের ভারটা সামলানোর জন্য ওকে নির্বাচিত করা হয়েছে. সুন্দর একটা সিদ্ধান্ত বলবো ভারতীয় board এর সব থেকে. তাই না? সেটাই তো দেখছি এখন. হম তারপরে খুব একটা দুঃখজনক খবর বলতে গেলে sports এর হয়তো তুমি শুনেছ ভারতীয় pro keeper batsman যে রিশপ পান্থের ঘটনাটা হয়তো শুনেছ car accident হয়ে সে এখন হয়তো খুব আহত, hospital এ ভর্তি আছে.

শুনিনি তো আমি. ও শোনোনি তাহলে তুমি, তালে তোমায় বলি কি হয়েছিল, ঠিক আছে?

হ্যাঁ একদিন মানে ওই ওই বলছি ভারতীয় keeper batsman মানে বিশাপ পান্থ মানে গাড়ি নিয়ে একদিন রাতের বেলায় ফিরছিল ঠিক আছে, রাস্তার মধ্যে

সাত~ সাথে driver ও ছিল, driver কে নিয়ে ঘুরতে বেরিয়েছিল, তা কি হয়েছে কোন একটা গাড়ি নাকি বলছে ওর গাড়িটা মানে ধাক্কা মেরে দেয় এরপরে কি হয় মানে গাড়িটাতে আগুন জ্বলে ওঠে এবং খুব এর মধ্যে তারা যাচ্ছিল যেহুতু দূরের একটা জায়গা হতে পারে যে দুজন মিলে হয়তো গাড়িতে সম্ভবত কেউ ছিল না, আমি যতদূর জানি সেটাকেই আমি তোমাকে বলছি

কোন একটা খবর পেয়েছে বা কোনরকম কিছুর মাধ্যমে জানতে পেরেছে যে এখানে এরকম ঘটনা ঘটেছে, তারপরে তখন যখন আসে স্বাস্থ্য দপ্তরের লোক বা police প্রশাসন তখন হয়তো ওকে, ওকে নিয়ে যায় এবং hospital এ ভর্তি করায় আর তবে আমি যা শুনেছি খুব একটা মানে যখন হয়েছে আর কি খুব আহত হয়েছে বুঝলি তো, এখন, এখন হয়তো ওকে দেয় মানে bed rest এর জন্য বলেছে মানে খেলা এখন তার বারণ, ছমাস rest বা এমন কিছু একটা শুনেছিলাম. মানে এখন ছমাস খেলতে পারবে না তো.

কিন্তু এইটাই দুঃখের বিষয় যে সামনে যে সে ভারতেই অনুষ্ঠিত হবে এ T twenty ইয়ে T twenty owa~ world cup পঞ্চাশ over এর যে world cup টা অনুষ্ঠিত হবে দিয়ে সেটাতে হয়তো তাকে আমরা দেখতে পাবো না এটা সত্যি ভারতীয়দের কাছে খুব একটা অ্যাঁ মানে খারাপ লাগছে ভারতীয় cricket প্রেমিকদের কাছে. তাই না? হ্যাঁ, কিছু করার তো নেই. হ্যাঁ সেটাই যে কার ভাগ্যে কি থাকে সেটা কিছুই জানে না একমাত্র ভগবান ছাড়া. দিয়ে সব বাদ দাও বলি যে football এর খবর কি বলো, football খেলা হচ্ছে? football খেলছো তোমরা এখন? হম football খেলা তখন যখন থেকে tournament চলছে আমরা সেই cricket ধরো এখ~ মানে

ও তা football টি যখন কোন tournament হয়নি তোমার পাশের গ্রাম আর তোমরা অ চ তোমরা football খেলাও? তোমরা football খেলাও? না আমাদের football আমরা তো খেলাই না, আমরা খেলিও না football. ওগুনো অনেকদিন আগে খেলেছি. এখন

football টা ভালো লাগে না নাকি? ভালো লাগে না হ্যাঁ এটাই, ভালো লাগেনা. হম, তাহলে TV তে যে football এর যে video hero Indian super league বা FIFA world cup এ সমস্ত match গুলো দেখনি? না football খেলা দেখি না তো cricket ই দেখি. ও মানে cricket টাই সব থেকে ভালো লাগে মানে যত খেলা আছে তার মধ্যে best. football এ অত interest নেই. হম, football খেলা আমার, হয়তো cricket টা সবথেকে বেশি ভালো লাগে তাও football টো cricket এর পাশাপাশি আমার খুব ভালো লাগে যে এই কিছুদিন আগে হল হয়তো তুমি দেখতে পাবে Hero Indian super league. ঠিক আছে, সেইখানে বিভিন্ন রকম team ছিল কলকাতা, মোহনবাগান, গোয়া, চেন্নাই বিভিন্ন রকম team ছিল তারা খুব সুন্দরভাবে সে সমস্ত দলের player গুলো খুব সুন্দর ভাবে খেলেছে. ঠিক আছে, আমিও দেখতাম মাঝে মাঝে তাদের খেলা খুব ভালো লাগতো football খেলাটা খুব সুন্দর লাগতো. ভারতীয়রা অনেকই আছে যারা cricket এর থেকেও football টাকে হয়তো অনেক বেশি ভালোবাসে. কিন্তু আমা~ আমি আমি cricket টাকেই সবথেকে বেশি ভালোবাসি, football টা আমি দেখি, দেখি না বলবো না. হ্যাঁ ওটা আমিও একটু দেখি ভালো লাগে. football খেলা মানে আগে খেলতাম এরকম মানে অত তো জানতাম না তখন খেলার কিন্তু এরকম খেলতাম.

হম, সেটাই আর একটা কথা কি বলতো যে কাজের পাশাপাশি পড়াশোনার পাশাপাশি খেলাটাও মানে খেলাটা খুব একটা জরুরী যেন শরীরচর্চা হয় খেলার মাধ্যমে, জানো তো আমরা ছোটবেলায় তো অনেক খেলেছি football খেলেছি cricket খেলেছি হাডুডু খেলেছি, বিভিন্ন রকম খেলা হয়তো তুমিও খেলেছ তোমারও মনে পড়বে ছোটবেলায় অনেক খেলা তুমি খেলেছ যেগুলো সবার ভালো লেগেছে, খুব একটা স্মৃতির মত জড়িয়ে আছে তাই না? হ্যাঁ হ্যাঁ খেলা তো খেলতেই হবে. হ্যাঁ আবার একটা দেখো ভারতের জাতীয় খেলা যে কবাডি, খুব সুন্দর একটা প্রদর্শনী তুমি এখন দেখতে পাবে হয়তো TV তে কবাডি খেলা ওটাকেও প্রচলন আছে বা volleyball, basketball, baseball এসব নিত্যনতুন খেলা প্রতিটা প্রতিটি দিনই TV তে কারোর না কারোর সাথে হতেই চলেছে. খুব সুন্দর লাগে TV তে খেলা ওরা যখন দেখি না খুব সুন্দর লাগে, রোমাঞ্চকর লাগে. হ্যাঁ, তখন তো সবসময়তেই খেলা হচ্ছেই একরকম. তারপরে যেটা কিছুদিন আগে অনুষ্ঠিত হলো FIFA world cup বুঝতেই পারছ আর্জেন্টিনা, ব্রাজিল এদেরকে নিয়ে যেই world cup টা হল খুব সুন্দর লাগলো দেখতে. এই খেলা গুলো আমি প্রত্যেকটা match ই দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে. খুব ভালো আমার আমার খেলা দেখতে গিয়ে বলতে গেলে মেসি আর্জেন্টিনার খুব আমি support করি বাহ ভালো লাগে মেসির খেলাটা দেখতে. তুমি দেখেছো নাকি এই FIFA world cup এর কোন match? না আমি খেলা সেরকম দেখিনি, কিন্তু ওই নামগুলো শুনেছি ওই player দের রোনাল্ডো তারপর মেসি হম, খুব সুন্দর ভালো performance করেছে ঠিক আছে, তা আমার সব থেকে বেশি মানে পছন্দের player মেসি বা এ বছর তো cup টা আর্জেন্টিনাই পেয়েছে খুব ভালো লাগলো মেসির performance ও খুব ভালো ছিল, খুব সুন্দর লাগলো খেলাটা tournament টা দেখে, অনেকটা সময় ধরে চলল. শুনলাম তো আর্জেন্টিনাই জিতেছে. মেসিই জিতিয়েছে match টা. হ্যাঁ হ্যাঁ খুব খুব সুন্দর লাগলো খেলাটা দেখতে এছাড়াও অ্যাঁ খে~ খেলার, খেলার মধ্যে অনেক সময় তুমি দেখতে পাবে যে অনেক জন অনেক কিছু sponsor করে কোন কিছুর জন্যে হয়তো. ওই খেলা থেকেও না আ~ এখন দেখবে তুমি অনেক অনেক অনেক টাকা income হচ্ছে মানে দেশের অর্থ সম্পদ বেড়ে যাচ্ছে খেলার থেকে মানুষ দেখবে এই যে টাকা অ্যাঁ মানে টাকা দিয়ে ticket কেটে gallary তে বসেছে, খেলা দেখছে মানে এর থেকে এই, এইযে ক্রিয়া একটা প্রথম থেকেই কিন্তু আমাদের যে সরকার যে একটা fund আছে সরকারের সে fund এ কিন্তু প্রচুর টাকা অ্যাঁ হয়তো উপার্জিত হচ্ছে খেলার মাধ্যমে তে মানে খেলাটাকে এখন একটা মানে জায়গায় মানুষ একটি অন্ধের মত হয়ে গেছে সবগুলোতেই তো এখন উম বসে দেখার জন্য টাকা লাগে. হ্যাঁ টাকা লাগে. তুমি দেখবে হয়তো বিভিন্ন খেলাতে হয়তো দেখবে cricket খেলাতে একটা ticket এর একটা পরিমাণ ধার্য করা থাকে হয়তো দেড়শ বা দুশো বা তিনশো হয়তো আমি আমার ধারণা থেকে বললাম কিন্তু অনেক অনেক খেলা আছে যেগুলো হয়তো হাজার, দুহাজার, তিনহাজার এরকম কিন্তু ও ticket এর মূল্য থাকে. তাহলে তুমি একটা দেখো যে একটা gallary তে এত এত লোক সংখ্যা বসথাকে. যদি হাজার, হাজার হাজার লোক থাকে তারাই যদি দুশো বা তিনশো টাকার অ্যাঁ মূল্যের ticket কেটে খেলা দেখে তালে সরকারের কতটা টাকা কামাচ্ছে বলতো. সেটাই তো. তালে এ~ এ~ এ~ এ~ এই খেলা থেকে সরকারের প্রচুর টাকা কিন্তু চলে আসছে তার fund এ বা অ্যাঁ তার যে ধরো একটা অর্থ, অর্থের একটা ভান্ডার আছে সেই ভান্ডারে কিন্তু চলে আসছে কি হচ্ছে ভারতের যে কে অর্থনৈতিক কিছু সম্পদ সেটা কিন্তু উম মূল্য বজায় রাখছে, মানে কোন মানে লেনদেন তো বেশ সঠিক থাকছে ভারসাম্যটা বজায় রাখছে, খেলার মাধ্যম থেকে ভারতীয়রা income করছে. তাই না? টাকা বৃদ্ধি হচ্ছে. হম এর থেকে অনেক টাকার পরিমাণও বা~ বেড়ে গেছে. খুব সুন্দর এ~ এটা একটা খুব ভালো পদ্ধতি বলতে গেলে অ হবে. মানুষের মনোরঞ্জনও হচ্ছে সাথে এ ভারতের অর্থ সম্পত্তি

হ্যাঁ হ্যাঁ. কিন্তু ওই খেলাতে দেখবে তুমি অনেক অনেক player দেখবে এই মানে খেলার জন্য হয়তো তুমি শুনবে হয়তো কোনদিন যে তাদের অ্যাঁ মানে খুব একটা risk নিয়ে খেলতে গেলে হয়তো দেখবে কারো মাথায় আঘাত পরে কারোর পায়ে কোনদিন উম কার~ কারো পা হয়তো

দুই একদিন পরপর হয়েই থাকে এগুলো হ্যাঁ তাহলে দেখো তুমি যে তোমার তো তুমি কি গ্রামে খেলছিলে নাকি না কোন tournament খেলতে গিয়ে তোমার এই ঘটনাটা ঘটেছিল, পা মুচকে গেছে টা? না tournament এর আগে যেগুলো আমরা practice করছিলাম তাই তখনই হয়ে গেছে.

না বল ধরতে গিয়ে পা মচকে গেছিল খালে. ও ওই জন্যে ওই জন্যে পায়ে আঘাত পরেছিল তাই তো? হ্যাঁ গর্তের মধ্যে পা চলে গিয়ে মচকে গিয়েছিল.

তোমাকে এই মুহূর্তে কি হয়েছে না তো খুব জোরে ball এসছে ball টা হচ্ছে ভালোভাবে নয়তো bat এর সাথে উম সংযোগ স্থাপন করতে পারিনি বা connect করতে পারেনি গিয়ে তার মাথায় লাগে মাথার মধ্যে helmet এ গিয়ে লাগলো পুরো সে সেখানে পড়ে যায় এবং

সেটাইতো আমার না হলে মুচকিয়ে গেল ভেঙে গেলে তো আরো অসুবিধা হতো.

হ্যাঁ. হুম আবার খেলাটা এখন কিন্তু দুটি, দুটি দেশ বা দুটি জাতি বা দুটি রাজ্য বা সবকিছু যদি বলতে যাও তো প্রতিটা

অ্যাঁ দেশটাকে জিতিয়ে দিল মানে তারাই খেলাটার মধ্যেই কিন্তু দেশটা জিতে গেল. আবার সেদিনকে হেরে যায় মনে হয় যে খেলাটার মধ্যে দিয়ে সেই দেশটা হেরে গেল. তাই না? হ্যাঁ এখন তো খেলা মানে দেশ জিতলে যে আনন্দ হয় সেগুলো তো অনেক বেশি. হ্যাঁ দেখো খুব এখন এখন আমা~ আমার তো খুব ভালো লাগে যখন ভারত পাকিস্তানের match হয়, দেখো ভা~ ভারত পাকিস্তান যখন যেমন একই সাথে মানে খেলতে নামে খুব একটা ভালো হয়তো পাকিস্তানের তে অনেক লোক আছে যারা পাকিস্তানকে সাপোর্ট করে ভারতীয়রা ভারতে team কে একটু support করে এই খেলাটা হয়তো তোমার রোমাঞ্চকর লাগে তাতে যদি ভারত জিতে যায় এত ভারত জিতলো মানে কি, গোটা ভারতবর্ষ টাকে জিতিয়ে দিল. আবার যদি ভারত হেরে যায় ভারত ভারতবর্ষ টাকে হারিয়ে দিল. খেলাতে হারজিত আছে, তবে যে দেশ জিতবে সে দেশ খুব আনন্দিত হয় সেখান থেকে প্রচুর টাকা হ্যাঁ অর্থ ও সম্পদ মানে উপার্জিত হয় তাই না? এমনিতে তো মানে সব থেকে বড় যে বলা যায় হিন্দুস্থান এর জন্য মানে India এর জন্য সব থেকে বড়

হয়তো আমি আমি আমি আমি প্রতিটা ভারতবাসীরই করেনা করে আমি জানিনা কিন্তু আমি হয়তো যেদিন ভারত পাকিস্তানের match থাকে সেদিন আমি সারা match তা হয়তো বাড়িতে বসে enjoy করি খুব ভালো লাগে, ভারত জিতলে আরো বেশি খুশি হয়. আর যদি হেরে যায় খুব একটু দুঃখ হয় বুঝতেই পারছো, হয়তো আমার মত তুমিও করো এই দিনটাতে খেলাটা দেখো ভারত পাকিস্তানের গোটা খেলাটা

হম তারপর এই যে কিছুদিন আগে দেখলে যে ভারতের সাথে যে খেলাটা হচ্ছিল ভারত মানে T twenty বিশ্বকাপ হয়তো কিছুদিন আগে মাস খানেকের আগে হয়তো খেলাটা তুমি দেখেছো ভারত যে semi final এ গিয়ে এ~ ইংল্যান্ডের কাছে পরাস্ত হলো খেলাটা নিশ্চয়ই তুমি দেখেছো. হ্যাঁ হ্যাঁ ওটা তো দেখেছি, অনেক কিন্তু ওটা খুবই খারাপ লাগলো. পুরো খুবই খারাপ লাগবে যে ভারত এত দূর অবদি এসেও ও final, semi final match এ গিয়ে হারলো. আমাদের আশা ছিল যে আমরা জিতব, জিতব বা ভারত জিতবে, এ ভারত cup নেবে খুবই আমাদের মানে একটা মানে স্বপ্ন বা অনেক ভারতবাসী একটা স্বপ্ন দেখেছিল কিন্তু সেই সেই স্বপ্নটা আর সফল হলো না তাহলে

এতে অনেক ভারতবাসীর ধর মন মন ভেঙ্গে গেল, কেউ দুঃখ পেল, অনেকজন হয়তো ভারতীয় player কে এ~ player কে খারাপ ভাবে ভৎসনা করলো. তা অনেক কিছু করলো ও বা বিভিন্ন রকম ভিডিও বা এন net~ টা network marking এ তাদের খারাপ, খারাপ দিকগুলো হয়তো তুলে ধরল. এগুলোর একটা খুব খারাপ. দেখো খেলাতে কখন হার আছে মুশকিল তাইনা? হ্যাঁ, খেলাতে তো হারজিত আছেই, কিছু করার নেই.

হ্যাঁ তাও আমাদেরকে সেটা মেনে নিতে হয়েছে হয়তো ভারত জিতেছে হয়তো বা team আছে যেমন অ্যাঁ ভারতকে হয়তো ও~ টো~ টপকে দিয়ে হারিয়ে দিয়ে তারা জিতে গেল হ্যাঁ, অন্য একজনকে হারিয়ে তো সবাই আনন্দ হবে. হম সেটাই. বেশ তাহলে অ্যাঁ একদিন এসো আমাদের বাড়ি বেড়াতে ঠিক আছে, কাকু কাকিমাকে সঙ্গে নিয়ে আসো. ঠিক আছে যাবো একদিন, খেলাটা হয়ে যাক

হ্যাঁ বেশ ঠিক আছে আমাকে একদিন inform করো তুমি তোমাদের ওই যে খেলাটা হচ্ছে, কোন team জিতল বা কেমন লাগলো তো আরেকদিন এ নিয়ে খুব ভালো ক~ কথা বলবো. তো তাহলে রাখছি আজকে? হম রাখো তাহলে. তাহলে এসো একদিন বেড়াতে আমার বাড়ি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে.

আ আমি আজকে তোমাদের সাথে আমার কিছু নিজস্ব ইচ্ছার কথা জানাবI তো আমারই ছোটবেলা থেকে খুবই ইচ্ছা ছিল যে মানে নিজের বাড়িতে একটু বাড়ির মাছ রাখব বা মাছ বাড়িতে রাখব তাদেরকে দেখাশোনা করব দেখতেও ভালো লাগে নানা রকম মাছ বাড়িতে থাকলে তো তারপরে কি হলো আস্তে আস্তে করে মানে এই ইচ্ছাটা থাকতে রইল কিন্তু করতে পারিনি কখনোই তো তার পরে আস্তে আবার যখন বড় হতে থাকলাম তখন ইচ্ছে হলো যে না বাড়িতে একটা মাছের একটা aquarium নিয়ে আসবো তারপরে আমি নিয়ে এলাম। কত রকমের সব রঙিন মাছ । তো রঙিন মাছের মধ্যে আমি কিছু goldfish নিয়ে এসছিলাম। কিছু angle নিয়ে এসছিলাম। আর red molly এগুলো নিয়ে এসেছিলাম তো আবার তাদের সাথে সাথে তাদের যাতে আরো দেখতে যাতে সুন্দর লাগে তো সেইজন্য তাদের সাজানোর জন্য কিছু রঙিন পাথর নিয়ে এসেছিলাম। গাছ নিয়ে এসছিলাম যাতে ওরা ভালোভাবে noise থাকতে পারে আর তার জন্য oxygen এর ব্যবস্থা করেছিল তো এইভাবেই ওরা আস্তে আস্তে করে বড় হতে লাগলো আর আমারও এটা নিজস্ব মানে একটা ইচ্ছে ছিল যেটা সেটাও পূরণ হতে লাগল। তো একদিন দেখলাম হঠাৎ করে "যে মাছেরা বাচ্চা দিয়েছে তো জিনিসটা দেখতেও খুব ভাল লাগল। তো তারপরে কি করলাম ওদেরকে আবার আলাদা করে রাখার ব্যবস্থা করলাম যাতে ওরা যাতে ঠিকঠাকভাবে থাকতে পারে তো সেইভাবে তাদেরকে আলাদাভাবে একটা নিজস্ব একটা bowl এর মধ্যে রাখলাম যাতে ওরা ঠিক ঠাক ভাবে বড় হতে পারে। এবার ওদের বড় হওয়ার জন্য ওদের আলাদা রকমের৷ যে রকম মানে ওষুধ পাওয়া যায় সে সব ওষুধের ব্যবস্থা করলাম তাতেও ঠিকঠাকভাবে থাকতে পারে তো এই ভাবে ওরা আস্তে আস্তে বড়ো হলো তো বড়ো হতে থাকলো তো দেখতেও ভাল লাগল নানা রকম মাছ। তো এভাবে ওরা বড়ো হোল। তো আর একটা ইচ্ছা ছিল যেটা সেটা বলা হচ্ছিল না তো এটাও আজকে আমি বলতে চাই তো এটা ইচ্ছা ছিল যেটা আঁকা drawing শেখা যেটা খুব ইচ্ছে ছিল তো ছোটবেলা থেকেই শিখছিলাম, ভালউ লাগত শিখতে। তো তার পরে একদিন কারে আ মানে পড়াশোনার প্রচণ্ড চাপের জন্য তো সেটাকে আমাকে ছেড়ে দিতে হল। তো ছাড়তে ইচ্ছে একদমই করছিল না কিন্তু পড়াশোনার চাপে পড়ে ছেড়ে দিতে হল। কিন্তু সেই ইচ্ছেটা মনে মনে থেকে গেছিল । তো যখনই আমি কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পাই তখন ইচ্ছা করে যে একটুখানি আঁখি একটু নানা রকম ছবি আঁকি। তারপরে হচ্ছে একটু খাতা pencil নিয়ে বসে আঁকার জন্য নানা রকম ছবি আঁকা। "সেগুলোকে colour করা নানা রকম ভাবে। আর এখন নানা রকমের যে রকম ছবি মানে আ একটু art এর যে একটা ছবি বেরিয়েছে নানারকম আরও অনেক রকমের scenary, এগুলোই বেশ ভালো লাগে তো সেগুলোই আঁকি আর যখনই সময় পাই এখন মনে হয় যে কিছু এখন বেরিয়েছে একটু কলকা design করা।

আমি ক্রিকেটের বিষয়ে কথা বলতে চাইছি আমার ক্রিকেট অনেক পছন্দ আমার প্রিয় খেলা ক্রিকেট

ক্রিকেট ক্রিকেট খেলতে আমি ভালোবাসি আর আপনার

ক্রিকেটে create হয়ে bat থাকে ball থাকে wicket থাকে

আমি ক্রিকেট tournament -এ খেলেছি অনেক

আমার কাছে অনেক এ আছে medel ও আছে আর award ও আছে ক্রিকেটাএর

এমনি last মনে হয় আমি খেলেছিলাম ব্যারাকপুর

যেখানে আমরা winner হয়েছিলাম

এ team -এ খেলা ছিল

আমাদের খেলা পড়েছিল এই হাওড়া team to হাওড়া team - এর সাথে

আর আমাদের target থানা target দিয়ে ছিলাম আশি আর ওরা

আমি বাড়িতে অনেক বকা খাই ক্রিকেট খেলার জন্য আমার মা বাবা অনেক বকে ক্রি ক্রিকেট খেলে খালি সারাদিন যায় পড়াশোনা করিসনা

বাবা কোথাও যেতে দেয়না এখন সববন্ধ রাখ আমার প্রিয় আমার প্রিয় ক্রিকেট আছে যেটা এখন মা বাবা এখন বারন করেছে খেলতে আমাকে

সামনেই আমার exam আছে ঐজন্য আমার বাবা মা বারন করে দিয়েছিল ক্রিকেট খেলতে

আমরা দূর্গাপুরে tournament -এও খেলেছি

দূর্গাপুরে ওখানে ওখানে আমরা হেরে গিয়ে ছিলাম দূর্গাপুর tournament -টা

ওখানে ছিল পঞ্চাশ হাজার টাকা যেটা আমরা first match খেলেছিলাম first match টা হেরে গেছিলাম

আমাদের target দিয়ে ছিল একশো দশ রান যেটা আম আমরা করেছিলাম সাট রান তারপর গেছিলাম আমরা ওরা bhalo team ছিলো দূর্গাপুর তিন শূন্য তে